ইয়ে দৃশ্যে একটি ডেকোরেশন করা আছে। এ ডেকোরেশন --

খাড়া আছে সাইড -এ একটি বাঘের প্রতিমাও আছে।

যথা অনেকেো লাইব্রেরির ---

এ দৃশ একটি দরকারের বটে যথা --

সাইডিং করছে সাইডিং করে করে নিচে দিকো এসে গেল।

ম্যাক্স নামের একটা বড়ো --

একটা গাড়ি একটা সাইকেল আর একটা লোক সাইড এ --

একটা উওটিং খুলবার লোক আছে । সাইডে একটি নাও--

আর এ .টি .এম টন্টি ফোর আওয়ার ।

এর সাইড -এ বোটায় বেলুন লাগা আছে।

দু সাইড -এ দুটা বিল্ডিং নজর আসছে র অনেকো--

রাতে করা আছে সাইড - এ লোক ও নজর আছে।

যথা অনেক সামানের সেল লাগা আছে ।

এই বিল্ডিং বহুত বড়ো আছে। আর সাইড -এ --

এখানে অনেক গাড়ি পার্ক করা--

আছে আর এর পার্কিং জোন ও সাইড -আছে ।